ভালো লাগছে বেশ দেখতে খুবই ভালো লাগছে আর ব্রিজ -টা অনেকটা বড় আছে ভালো লাগছে।

ভয়ঙ্কর লাগছে একটু জায়গাটা | কিন্তু খুবই সুন্দর আছে এ জায়গা টা ।

আমি দেখতে পাচ্ছি একটা স্টেশন আছে দুদিকে দুটো স্টে ট্রেন দাঁড়িয়ে আছে একটা ব্রিজ আছে ওভারব্রিজ ।

পিছন দিকে আরো আরো অনেক অগুন্তি আছে বড় বড় গাছপালা ভর্তি তার সঙ্গে এটাও খুব পরিষ্কার পরিছন্ন দেখতে খুবই সুন্দর লাগছে।

চারিদিকে কি বড় বড় গাছ আছে রাস্তাটা ফাঁকা পুরো।